যার পাশে কিছু শাপলার --

আঁ আঁ এবং এখানে একটি ডাস্টবিন রাখা আছে।

আ-আ এরা দুজনেই পিংক কালারের জুতো পড়ে আছে এবং গাছ পালা আছে।

গাছপালা দেখা যাচ্ছে-এ খোলা আকাশ --